এই চিত্রটিতে দেখা যাচ্ছে একটি লোক কলা বিক্রি করছে।

এই চিত্রে দেখা যাচ্ছে এটি একটি দোকান যেখানে অনেক বইখাতা রয়েছে এবং একটি লোক হাতে মোবাইল নিয়ে চেয়ারে বসে রয়েছে সামনে একটি ক্যালকুলেটর পড়ে রয়েছে ।

তার পরনে ব্লু কালারের হাফ শার্ট এবং .প্যান্ট টি সবুজ কালারের

এই চিত্রে দেখা যাচ্ছে একটি প্লেটের মধ্যে ভাত শসা এবং পেঁয়াজ লেবু লঙ্কা রয়েছে।

কিছু বাইক দাঁড়ানো রয়েছে এবং একটি সাইকেল দাঁড়ানো রয়েছে শোরুম টির বাইরে আবার কিছু লোকও রয়েছে এবং শোরুম টির বাইরে দেখা যাচ্ছে কয়েকটি পোস্টার ।

তিরিশ মিনিট থেকে বেলা পাঁচটা তিরিশ মিনিট বুধবার অর্ধ দিবস বন্ধ খোলা দশটা তিরিশ মিনিট থেকে দুটা বৃহস্পতিবারপূর্ণদিবস বন্ধ।

মন্দিরটির উপরে অনেকগুলি কলস রয়েছে।

এই চিত্রে দেখা যাচ্ছে একটি হেলিকপ্টারকে যেখানে লেখা রয়েছে আর্মি এবং হেলিকপ্টারটি দাঁড়িয়ে রয়েছে একটি ঘরের ভেতরে।